আর একটা নারকোল গাছ।

আ দূর্গা মায়ের একটা মূর্তিও আছে সামনে অনেকজন দাঁড়িয়ে আছে।

তিনটে গেটও আছে শতেক আ ওটায় --

বিল্ডিং দেখতে পাচ্ছি ।

আর হাতটি একটা রকমের চিন--

এইখানে একটা বড় ঘর দেখা যাচ্ছে। বাড়িতে অনেক লোক আ রকমের ।

একটা বইও দোকান দেখতে পাচ্ছি। বই-এর দোকানের নাম দা মডার্ন বুক ।